এই সবিটিতে দেখতে পাওয়া যাচ্চে যে এখানে অনেক ধরনের জুমকা দেখতে পাওয়া যাচ্চে।

এই সোবিটিতে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে টিনের দুকান দেখতে পাওয়া যাচ্চে।

এখানে একটি গেট দেখতে পাওয়া যাচ্ছে এখানে দেওয়াল দেখতে পাওয়া যাচ্ছে।

এই সবিটিতে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে একটি তাঁবু রাখা আসে ।

প্যান্ডেলে একজন লোক দাঁড়িয়ে আসেন।

এখানে অনেক রকমের ফুল দিয়ে প্যান্ডেলটি সাজানো আসে।

এখানেক তিনজন লোক বসে হাবার খাইতেসে।

এই সবিটিতে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে রাস্তার পাশে একটি বড় স্কুল দেখতে পাওয়া যাচ্ছে।

এই সোবিটিতে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে একটি গরে অনেক মানুষ মিলে মিটিং করতেসে।

এখানে অনেকগুলো ব্যানার লাগানু আসে।

এখানে একটি দোকানের ভিতর অনেক মানুষ দেখতে পাওয়া যাচ্চে এখানে রাস্তায় একটি স্কুটিও দেখতে পাওয়া যাচ্চে।

এখানে আইসক্রিমের ফোটো দেখতে পাওয়া যাচ্ছে।

দোকানের বিতরে স্যান্ডেলের বাক্স দেখতে পাওয়া যাচ্চে এখানে কয়েকটি ব্যাগ দেখতে পাওয়া যাচ্চে।

এই সোবিটিতে দ্যাখতে পাওয়া যাচ্চে যে এখানে একটি দোকান দ্যাখতে পাওয়া যাচ্চে দোকানের বাহিরে অনেকজন লোক দ্যাখতে পাওয়া যাচ্চে।

এই ছবিটিতে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে একটি বড়ো সাগর দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে অনেকগুলো লাইটও দেখতে পাওয়া যাচ্ছে।